এখানে বড়ো একটি পাঁচিল ঘেরা জায়গা পাঁচিলের মধ্যে বেশ কিছু ছবি আঁকা রয়েছে ।

এবং এখানে দেখা যাচ্ছে এখানে একটি দরজা রয়েছে দরজার একটি পর্দা দেখতে পাচ্ছি একটু একটু কর রাখা হয়ে আছে ।